কোনোদিনও একদিনে শেষ করা যায়না কোনো ভাবেই পসিবল না। ইকো পার্কে সেদিনকে গেলাম হচ্ছে চার নম্বর গেট আমি ঢুকলাম, সেভেন মন হেরিটেজ

যেগুলো একটা দুটো ট্রাই করলাম, তারমধ্যে আমি শিকারা চড়লাম বেশ মজা লাগলো। তারপরেতো ইকো পার্ক এতো বড়ো এতো বড়ো আমি তো হাঁটতে হাঁটতে হাপিয়ে গেলাম। মনে আছে আমরা একবার ইকো পার্ক গেছিলাম সেই সরস্বতী পুজোর সময়, কতটা মজা হয়েছিল। আর সেটা আর বলিস না, কি যে হয়েছিল মনে আছে আমরা সেই কত ঝামেলা হলো ঢোকার সময়। এ আসছেনা ও আসছেনা, আমরাতো গেটেই খুঁজে পাচ্ছিলাম না ইকো পার্কের। এতো বড়ো আর বিশাল ইকো পার্ক। তো শেষই করা যায়না, কত যে কিলোমিটার হবে জানিও না বাবাঃ আর ইকো পার্কের উল্টোদিকে তো আবার একটা মনে হয় মিউজিয়ামও আছে না, মাদার্স ওয়াক্স মিউজিয়াম। সেটাতেও আমরা মনে হয় গেছিলাম। বেশ লেগেছিলো। কতজন এক্টর এক্ট্রেসেস ওখানে মিউজিয়ামে বলতো ছিল ওদের ওয়াক্স মিউজিয়ামে। এতো ভালো লেগেছিলো ওটাকে দেখে পুরো আসল লাগছিলো। দেখ কলকাতা বলতে কিন্তু আমার মাথায় সবার আগে আসে না রসগোল্লা আর ফুচকা। এটা ছাড়া কিন্তু কলকাতা মানায় যায় না। আমিতো যতবারই বেরোয় বাইরে ফুচকাতো আমার খেতেই হবে, এতো যে ভালো লাগে।

ঘোরা দাওয়া আহ ঘোরা আর খাওয়ার কথা নিয়ে বলতে বলতে আমারও মনে পড়লো যে পুজোতো সামনেই আছে, সে এই পুজোতে আমি সবসময়ের মতো কলকাতাতেই থাকবো। চল একদিন সবাই মিলে ঘুরে যায় ঘুরতে যাই। তো এরকম প্ল্যানিং করা হোক যেখানে সবাই আমরা হোল নাইট ঘুরবো, কুমোরটুলি যাবো, তারপরে খাওয়ার দাওয়ার, প্যান্ডেল দেখা সবকিছুই করবো

কলকাতায় দুর্গাপুজো মানে একটা আলাদাই ইমোশন। প্রত্যেকটা বাঙালির কাছে দুর্গাপুজো মানে একটা আলাদাই ব্যাপার, আর বাঙালি মানেই তো জানিসই সবাই বলে রসগোল্লা আর মিষ্টি দই। যাই হোক

দিয়ে শুরু করে আবার সাউথ কোলকাতাটা আবার একটুখানি একটু বেশি বড়লোকি জায়গা, সেখানে আবার মল ফল ছাড়া আবার অত মজা আসেনা। কোলকাতাতে যেমন বড়োলোকের জায়গাও আছে তেমন মধ্যবৃত্তরাও থাকতে পারে, কি

তা যা বললি। নর্থ কোলকাতাতো আমার বেস্ট লাগে। আর বলিসনা আমার তো কলেজও সেখানে সেখান থেকে বেরিয়ে কলেজ থেকে সবার আগেতো কলেজস্ট্রিট যায়। আর কলেজস্ট্রিটে গিয়ে যেটা সবচেয়ে ফেমাস আমাদের কলকাতার, কফি হাউস। যেটা আমাদের একটা ইমোশন, সেটাতে না গিয়ে আর পারিনা। প্রত্যেকবার যখন কলেজ যায় বেরিয়ে তো আগে আমি কলেজ স্ট্রিটে যায় ওখানের ওই লেবুর জল যেটা এতো ফেমাস বাইরে থেকে লোকেরা অবধি খেতে আসে দূর দূর থেকে। তারপর যায় হচ্ছে কলেজ স্ট্রিটের সেই আমার সব থেকে প্রিয় জায়গা যেটা হচ্ছে কফি হাউস। সেখানে না গিয়ে তো আর পারিনা। একবার মনে আছে আমি আর তুই গেছিলাম না সেখানে কত মজা এসেছিলো কফি খেয়েছিলাম ওখানে সবচেয়ে ভালো ওখানে চিকেন কবিরাজী, ফিশ কবিরাজী সেগুলো অবধি খেয়েছিলাম। সেগুলো কলকাতার এই খাবারগুলো না বললে আমি আর পারিও না। ভাই কলকাতায় পুজোর কথা যে বলছিলিস সত্যিই ভাই কলকাতার মতো পুজো আর কোনো জায়গায় নেই। কোলকাতাতে যদি দুর্গাপুজো মিস করি তাহলে আর কিছু বলার নেই বল তাই না। কলকাতার পুজোতো একটা ইমোশন, এটা সত্যি কথা। পুজোতে কোথায় না কোথায় ঘুরি বাট এটা ছাড়াও কলকাতার লোকজন সবার থেকে মিষ্টি। আমাদের ভাষাকেও মিষ্টিই বলা হয়, যেটাতে আমরা কথা বলছি। আর এর ওপর থেকে কলকাতাতেই শুধু আমরা আলু বিরিয়ানি পাওয়া যায়। আমাদের আলু বিরিয়ানি একটাই আলাদাই ইমোশন। মানে আর কোনো জায়গায় আলু বিরিয়ানি পাবোনা আমরা কোলকাতা ছাড়া। তারপরে বাঙালিদের বিয়েতে অতবেশি হয়তো কোনো ট্রেডিশন নেই কিন্তু একদ পুরো রাতজাগা সারা সারা রাত কথা বলা, আর আরো অনেক কিছু আছে নাচ, নাচগান করা আরো আছে

কিন্তু বিয়ের সবথেকে ভালো লাগে হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পর রাত্রিবেলা বাসর জাগা। জামাইবাবু, জামাইবাবুর বন্ধু, জামাইবাবুর ভাই সবার সাথে মজা করা। এগুলো হচ্ছে আমাদের দিকথেকে যদি আমরা কন্যা পক্ষ হই। ঐসবতো আছে। তারপরে কলকাতার মানুষেরা প্রচন্ড তারা লোক খুব ভালোবাসে। যেমন আমার বাড়িতে আমি খুব লোক ভালোবাসি। আমি যেমন অলরেডি আমাদের ইন্ডিয়ার অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু আমি দেখেছি কলকাতার মানুষেরা যেরকম ভাবে মানুষকে ভালোবাসতে পারে অন্যান্য জায়গার মানুষেরা কিন্তু ভালোবাসতে পারেনা। যেমন কিছুদিন আগে বাইরে থেকে আমার দূরের আত্মীয় এসছিল তাদেরকে তারা বললো যে তোদের কলকাতার ব্যাপারেতো অনেক শুনেছি চল আমাকে ঘোরাতে নিয়ে চল। তো তাদেরক আমি দক্ষিনেশ্বর নিয়ে গেলাম। আমাদের ওখানে সব থেকে বড়ো কালীমন্দির আমাদের কলকাতার। তো দক্ষিনেশ্বর সে বললো আরো কটা ঠাকুরের জায়গায় নিয়ে চল, তাকে আমি কালীঘাটে নিয়ে গেলাম। সে কালিঘাটেও গেলো, তার সেখানেও খুব ভালো লাগলো। যাইহোক শুধু বললো তুই শুধু বাঙালি জায়গায় নিয়ে গেছিস, ধুত খ্রিস্টান এইসব জায়গাতেও নিয়ে চল। তা আমি বললাম ঠিক আছে তাহলে চলো আমরা একটুখানি চার্চ থেকে ঘুরে আসি। তো চার্চেও গেলাম সবজায়গায় ঘুরলাম বেশ ভালোই লাগলো। তারপরে সেদিনকে আবার আমাদের এখানে আবার ইডেনে খেলা চলছিল। আবার তার দুই ছেলে খেলতে খুব ভালোবাসে। খেলা দেখতে খুব ভালোবাসি, তো যখন বললো ইডেনে খেলা হচ্ছে তারা আবার এই জিনিসটাকে আবার বললো যে না আমরা একবার যখন এসছি খেলা দেখবো। আবার ইডেনে গেলাম, ইডেনে গিয়ে আবার আমরা খেলাও দেখলাম। তারা বেশ ভালোই মজা করলো। তারা বললো আবার যখন কলকাতায় আসবো আবার আমাদেরকে নিয়ে ঘুরবা, যেই জায়গাগুলো বাকি রয়েগেছে সেই জায়গাগুলো আবার ঘুরবে। তা যা বলেছিস। কলকাতার লোক দেখলে মনে দুটো জিনিসই ঘোরে এক হচ্ছে খাওয়া আর এক হচ্ছে ঘোরা, এই দুটো ছাড়াতো কলকাতার লোকরাতো কিছু জানেই না। সত্যি বলছি ভাই আমি নিজে, আমি নিজেও সারাক্ষন খেতে ভালোবাসি

মন্দির থেকে শুরু করে, এমিউসমেন্ট পার্ক থেকে শুরু করে কি নেই কলকাতাতে। তো যখনি কেউ আসবে আমিতো সবাইকে সবজায়গাতেই ঘোরাতে নিয়ে যায়। আমাদের ইনফ্যাক্ট বাবার বন্ধুরা আছে গুজরাট থেকে আসে ওরাতো এসে আমাদের এখানে মাছ, রসগোল্লা এসব খেতে ভীষণ ভালোবাসে। আর প্রত্যেকবার এসে নিকো পার্ক যাবে আর ওদের যে এতো মজা আসে নিকো পার্কে গিয়ে সে আর বলার মতো না কিন্তু আবার পুজোর সময় খুব খারাপ লাগে, পুজোর সময় ওরা ঠিক ঘুরতে পারেনা এতো ভিড় এতো মারপিট লেগে যায় দুর্গাপুজোর সময়, সেটাও খুব খারাপ লাগে। বলতো সেবার আগের বছরের পুজোতে এতো ভিড় হয়েছিল বলে পদপৃষ্ট হয়ে কতজন মারা গেছিলো। ঠিক ঠাক করে পুলিশগুলিদেরও কি আর দোষ দেবো বল এতো লোক যদি ভিড় হয়ে যায় তখনতো সামলানোও যায় না।

যদিও আমাদের বাড়িতে যখন অনেক লোকজন আসে পুজোর সময় তখন ওদেরকে নিয়েই আমরা ঘুরতে যায়। প্রথমেতো মায়ের ঘাট, কুমোরটুলি আরও সাউথ ওয়েস্ট ইস্ট সবজায়গায় ঘোরার আছে পুজোর সময় পুজো ছাড়াও এমনি যখন আমাদের বাড়িতে কেউ আসে তখন আমরা অ্যাকুয়াটিকা, নিকো পার্ক যেরকম বললি সব জায়গায় ঘুরি। কফি হাউস তো ছেড়েই দিলাম ওখানেতো যাওয়ার তো মানে যেতেই হবে। এখানে এসে সবার আগে এরা বলে মাছ, রসগোল্লা, মিষ্টি দই। তোমাদেরতো ফেমাস তোমাদেরকে তো খাওয়াতেই হবে এইসব। এইগুলো নিয়ে কথা বলতে বলতে খেতে খেতে তারপরে আমরা ঘুরে টুরে সবজায়গা থেকে ঘুরে আসি। তারপর সব থেকে বড়ো বাঙালি মানেই হচ্ছে মার্কেটিং শপিং। আর শপিংয়ের জন্য কলকাতার দুটো জায়গা সবথেকে বড়ো। একটা হচ্ছে নিউ মার্কেট আরেকটা হচ্ছে গড়িয়াহাট।

কিন্তু বাঙালির কাছে এই দুটো হচ্ছে ইমোশন। বাঙালী যতই বড়ো বড়ো মল থেকে কিনে নিক আর যতই যেখান থেকে যাই কিনে নিক, কিন্তু এই দুটো জায়গাথেকে মার্কেটিং তারা করবেই। তার ওপরে আমাদের পাড়ার এই পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকানে যে গল্পগুলো বসে, যেই দাদুগুলো বসে তাদের মুখে খালি তিনটেই কথা খাবার, খেলা আর রাজনীতি। রাজনীতি মানে যখনই আসে তখনি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তেনাকে তাকে নিয়ে তো আমাদের আর কিছু বলার নেই, খেলার মধ্যে আসলে হলে কে কে আর আপ তুমি কলকাতায় থাকো তুমি কে কে আর কে সাপোর্ট কর না কর কিন্তু কলকাতাবাসীদের কাছে কে কে আর একটা আলাদাই একটা ইমোশন। তারা কে কে আর কে সাপোর্ট করবেই, যদিও বা তারা মুখে বলবে যে না আমরা অন্য কাউকে সাপোর্ট করি কিন্তু মনে মনে তাদের কাছে কিন্তু কে কে আর এর জায়গাটা কিন্তু একটু আলাদাই আছে। রাজনীতি, খেলা আর খাবার দাবার যখনি আমি যখন দেখি যে আমার মায়েরা যখনি ফোনে কথা বলে তাদের সারাদিন মা মাসিদের সবার একটাই কথা কিরে আজকে কি রান্না করলি? আজকে কার বাড়িতে কি রান্না হয়েছে। সবার মধ্যে সেটাই মানে বাঙালির লোকের মুখে একটাই খালি খাবার খাবার আর খাবার। এর বাইরে আর কিছু হয়না। তা যা বলেছিস। ক্রিকেটতো আছেই কে কে আর কেতো সবাই সাপোর্ট করে কিন্তু বাঙালি মানেই হচ্ছে যে ফুটবল। যুবভারতী ক্রীড়াঙ্গনে কত ভিড় হয়। এই পুরো আমাদের দেশের মধ্যে

আগে যুবভারতী ক্রীড়াঙ্গণে গিয়ে দেখতাম মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। আর সেই ডার্বি ম্যাচ সেটা দেখার মতো হতো। স্টেডিয়াম গুলোতে গিয়ে দেখার মতো সিন হতো, হাজার হাজার লোক তারমধ্যে হাজার হাজার জন, একদিকে মোহনবাগান একদিকে ইস্ট বেঙ্গল। কি লাগতো। ক্রিকেট ছাড়াও ফুটবলটা কিন্তু কলকাতার একদম মনের ভেতরে থাকে আমাদের আর এখনকারতো আরো এখনকারতো আমাদের দেশের মধ্যে আরো উঠছে ফুটবল। আর কোলকাতাবাসীরা আরো বেশি খুশি হয়ে যাচ্ছে এই জিনিসটার জন্য খেলাধূলাতো আমরা করতেই থাকি আর ফুটবল ক্রিকেটতো সবসময় চলতে থাকবে আমাদের তো মেইন ফোকাসতো ঘোরা ফেরা খাওয়ার দাওয়ার আরও অনেক কিছু খাওয়ার থেকে খাওয়ার থেকে বাঙালিদের মানে চোখ সরবেই না। এখানে যা হচ্ছে ওখানে যা হচ্ছে সব জায়গা থেকে খাওয়ারের রেসিপি গুলো নিয়ে আমরা আলাদা আলাদা আরো রেসিপি ট্রাই করি, এক্সপেরিমেন্ট করে করেই তো আমাদের একর এতো

দুটো মিলেমিশে আমাদের মানে কালচারটাই পুরো তৈরী হয়। আবার আমাদের সবার থেকে বড়ো ব্যাপার হচ্ছে হোটেল আই টি সি। মানে এতো বড়ো সরো ব্যাপার। দিক যখনি ওইদিক থেকে যাই দেখলেই মনে হবে কি সুন্দর দেখতে। ওখানে ওর পাশেই আহ ওর পাশেই আছে আমাদের জে ডব্লিউ মেরিওট, যেখানে কত কনসার্ট, ফাঙ্কশন আর ওখানে রেস্টুরেন্টও যা সুন্দর। ওখানে গেলেই যখনি অনেকবার যখন বড়োসড়ো বিয়ে বাড়িতে গেছি।. ওখানে মানে ঢুকলেই মনে হয় মানে নিজেকে খুব ভালো লাগে, একটা কনফিডেন্স চলে আসে চলে আসে ওখানে গেলে। আর তারপরেতো আমাদের ঘোরাফেরা নিয়ে অনেক জায়গায় আছে।

জে ডব্লিউ মেরিওট এইসব অনেক জায়গা আছে, আবার বড়োবড়ো যত আমাদের বড়োবড়ো তারকারা আছে তারা কিন্তু সবাই আবার বড়ো বড়ো জায়গাতেই বিয়ে করে। যেমন হচ্ছে এই রিসেন্টলি একটা মিষ্টি সিং বলে একটা তারকা ছিল তার বিয়ে যেমন আই টি সি তে হলো। ঠিক আছে বড়োবড়ো জায়গার একটা ব্যাপার আবার আমাদের কলেজ

তো এই কলেজগুলো আমাদের বেশ ভালোই, মানে আমাদের কলকাতায় তুই যদি দেখতে যাস আমাদের কলকাতায় কি নেই। জুতো সেলাই থেকে চন্ডি পাঠ সব হয়। ঠাকুর জায়গা থেকে বড়োবড়ো মল থেকে বড়োবড়ো রেস্টুরেন্ট সব আছে। বন্ধুদের সাথে ঘুরতে ইচ্ছা করছে অনেক ক্যাফে আছে, মল আছে। বাবা মার সাথে যেতে ইচ্ছে করছে অনেক মন্দির আছে মঠ আছে। সিনেমা দেখতে ইচ্ছে করছে আইনক্স আছে পি ভি আর আছে। মানে কলকাতায় কি নেই, চোখ বুঝলে কলকাতায় সব আছে। এইসব বাদ দিয়েও আমাদের কলকাতায় কিন্তু অনেক বড়োবড়ো হসপিটালও আছে। যদি দেখিস যে আমাদের পিয়ারলেস, আমরি তারপরে বেলভিউ যেখানে আমাদের এমনকি আমি এরকমও দেখেছি বাইরের থেকে লোকে আসে, এসে এখানে চিকিৎসা করায়।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

সালাম আলিকুম কি অবস্থা? উ ওয়ালাইকুম আস ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো

এইতো আল্লাহামদুল্লিলাহ ভালো তা আপনার কি করতেছেন এখন বর্তমানে এখন আরকি বেকার অবস্থা আপনার কি অবস্থা আমিও এখন পড়াশুনো শেষ করে বেকারত্ব অবস্তাতে আছি কারণ এখন চাকরিতে অনেক নিতে হয় চাকরি নিতে গেলে আর চাকরিটা পাওয়া এখন অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে আপনার চাকরি জন্য যাবেন আপনার সেখানে চাকরি হবে না কারণ এখানে আপনার মামা খালুর প্ৰয়োজন আছে চাকরির জন্য চাকরি টা এখন হয়েগেছে প্রায় সোনার হরিণ এর মতো এখন সোনার হরিণ যার চাকরি তার এরকম হয়েগেছে সোনার হরিণ দিয়ে আপনাকে এখন চাকরিটা নেয়া লাগতেছে

তবে আপনি একদিক থেকে টাকা পয়সা আপনার লাগবেনা যখন আপসে আপনি একটা BCS এর preparation নিয়ে BCS এ যদি আপনি টিকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি BCS দ্বারা সেক্ষেত্রে দেখি যে সেখানে কোনো দুর্নীতি হয় না আর কি যারা BCS এ টিকে অবশ্যই তারা ভালো একটা position এ ranking এ যায় তার চাকরি টা সহজেই পেয়ে যায় কিন্তু BCS এর জন্য যে মাধ্যবিত্ত family আছে আমরা সে ক্ষেত্রে কিন্তু আমরা BCS এর BCS এর preparation কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট দায়ক হয়ে দাঁড়ায় কারণ BCS এর preparation এর জন্যে কিন্তু আমাদের অনেক টাকার প্রজোযন আছে এবং family এর থেকে এই BCS এর preparation নিলে এতে আমাদের কিন্তু পঁচিশ থেকে তিরিশ বছর সময় লেগে যাই কিন্তু আমাদের family চাই যে আমরা পঁচিশ বছর কিংবা বিশ বছর বাইশ থেকে কিন্তু আমাদের পড়াশোনা ভার তা তারা নিতে পারে তার পরবর্তী তে চাই যে ছেলে কিছু একটি করুক কিছু একটা করলে সংসারের জন্য ভালো হবে সবার জন্য better হবে কিন্তু সেরকম সুযোগটা আর কি হয়ে উঠে না আমাদের সে ক্ষেত্রে আমরা BCSpreparation যদি আমরা নিই সে ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে পারবে আপনার financial এর কাজ financial এর কাজ যদি আমরা বাসায় বসে থেকে করতে পারি সে একদম অল্প সময়ের কিন্তু আরো দেখবে অধিক টাকা income করতে পারি যদি আমি কোনো BCSpreparation এর সময়ে যদি আমরা company তে চাকরি করতে যাই কারণ সারা দিন চাকরি করার পর মনে হবে না আপনি সারা দিন কথা বলার পর মনে হবে না যে আপনি হচ্ছে চাকরি করা মনে হবে না আপনি বাসায় গিয়ে একটু পড়াশোনা করবো সেরকম মন মানসিকতা কিন্তু আসলে থাকে না সেক্ষেত্রে আপনার ওজন financial এর কাজ financial এর কাজ থেকে যদি আপনি ঠিক ভাবে করতে পারেন বাসায় বসে থেকে আপনি করবেন এবং বাসায় বসে থেকে টাকাটা পাচ্ছেন সে ক্ষেত্রে আপনাকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন মনে হচ্ছে না সে ক্ষেত্রে আমরা BCS এর জন্য preparation যেইটা নিচ্ছেন সেটা পড়াশোনাটা ঠিক ভাবে করতে পারছেন আপনার income ও হচ্ছে কিছু তে income করতে পারছেন সেই বিষয়ে আপনি কি মনে করতেছেন জি অবশ্যই এখন বর্তমানে যে চাকরির যে অবস্থা আমার কিন্তু এখন বর্তমানে চাকরি master পাশ করে কিন্তু এখন সবাই অনেকজনাই কিন্তু এখন বসে আছে এখন আমরা বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশ চাকরি যে সরকারি চাকরি সোনার হরিণ আমরা বলতে গেলে চাকরি চাকরি সরকারি চাকরি ছাড়া যেন মেয়ের বিয়ে দিতে যাবে না

ক্ষতি ক্ষতিগ্রস্ত আমরা বলতে গেলে সাধারণতো যেমন যেমন বর্তমানের যে চাকরির কথা বললেন আপনি চাকরি difference এর চাকরি সাধারণতো এখন কিন্তু difference এর চাকরি করতে গেলেও কিন্তু যারা দালাল আছে দালালদের কিন্তু ঘুষ দিতে হয় আপনি বললেন যে চাকরি কিন্তু অবশ্যই একটা BCS এর কথা বললেন first এ হয় তো যদি BCS দিলে কিন্তু আমাদের টাকা পয়সা BCS যারা cadre তাদের কিন্তু হচ্ছে টাকা পয়সা লাগে না চাকরির ক্ষেত্রে গেলে

টাকা ছাড়া কিন্তু সম্ভবই না যে BCS দেওয়া তাই না টাকা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেমন যে আমরা সাধারণত BCS যদি নাও পারি দিতে আমরা কিন্তু পড়াশোনা শেষ করে কিন্তু বসে থাকবেনা আমরা হয়তো কৃষি কাজের মধ্যে ঢুকবো না হয় কোনো কোনো আর কি যে company আছে অনেক company আছে company র কাজ টা কিন্তু স্থায়ী না অস্থায়ী সাধারণত অস্থায়ী হলেও কিন্তু এটা কিন্তু কাজ করে আর কি শান্তি দেওয়ার একটা ব্যাপার হয় সরকারি চাকরি যদি আমরা নাও পাই সাধারণত সসরকারি চাকরি করতে গেলে কিন্তু আমাদের এখন বর্তমানে প্রায় দশ থেকে পনেরো লাখটাকা কিন্তু আমাদের দিতেই হয় গুনতে হয় পনেরো লাখ টাকা ছাড়া কিন্তু সরকারি চাকরি সম্ভবই হয় না বর্তমানে বর্তমানের যে যে কোনো উপজেলাতে অপোজেলাতে যদি আমরা যদি চাকরি করতে যাই সাধারণত কিন্তু দশ লাখ টাকা কিন্তু খুবই দরকার দশ লাখ ছাড়া কিন্তু চাকরি দেবে না আপনার মামা খালু লাগবে না হয় দশ লাখ টাকা লাগবে আপনার যে যোগ্যতা আছে যোগটাই কিন্তু সাধারণত এখন চাকরিটা হয় না এ ক্ষেত্রে আমাদের কিন্তু টাকারও দরকার আছে মামা খালুর দরকার আছে আরো সাধারণত certificate থাকায় এটা সাধারণ ব্যাপার এটা পড়াশোনা করলে যাই হোক থাকবে সবারির থাকবে এখানে সবার তো আর চাকরির যোগ্যতা থেকেও কিন্তু সবাই চাকরি টা পাই না শুধু মাত্র সেই টাকার জন্য আপনি এই ক্ষেত্রে বলবেন নাকি হ্যা আপনার যোগ্যতা আছে আপনি চাকরি পাচ্ছেন না তো বলছেন চাকরিটা হচ্ছে না কারণ আপনি একটা company তে গেলেন সেখানে গিয়ে আপনার একটা certificate এর কম মূল্য দিচ্ছে না সেখানে কারণ তোমার যে company তে যদি আপনি যান সেখানে গিয়ে আপনার হচ্ছে experience তা প্রয়োজন আছে কিন্তু সেখানে আপনি experience ঠিক মতো যদি আপনার পড়াশোনা শেষ করে যদি আপনি একটা company তে অপিনি যান সেক্ষেত্রে আহ যদি আপনি কোনো জায়গাতে সুযোগই না পান সেক্ষেত্রে তো আপনার experience টা বাড়বে না যেমন যদি আপনার text style এর দিকে যাই text style এর দিকে গেলে যদি আমাদের থেকে চাই যাচ্ছে আপনার কয় বছর experience আছে দুই বছর কিংবা পাঁচ বছরের এই রকম experience চাই কিন্তু আপনার diploma complete করে কিংবা BCScomplete করে যদি সেখানে যাই সেখানে গিয়া কিন্তু আমরা তখন দেখা যাই যদি সুযোগটা না পাই চাকরি করার জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের experience বাড়বে কোথা থেকে এটা যে company এর যে লাগবে সে সুযোগটা দেওয়া প্রয়াজন তাদের সে খানতে সে ক্ষেত্রে কিন্তু আর কোনো সুযোগ দেয়না সেখানে সেখানে experience যেইরকম সেরকম চাকরি পাবে না আবা certificate এর কোনো মূল্য হবে না আপনি BHC কিংবা SSC পাশ করে আপনি চাকরি পাবেন না কেনো সেটা দেখার নোই আপনি সেখানে গিয়ে যদি পাঁচ বছর আপনি experience দেখতে পারেন সে ক্ষেত্রে কিন্তু আর চাকরিটা আপনার confirm হয়ে যাবে কারণ একটা BHC পাশ করে যদি একটা ছেলেমেয়ে সেখানে কিন্তু তার মূল্য হবে না সেখানে আপনার মূল্য আছে আপনার প্রাধান্য বেশি দেবে সে তারপর আবার দেশের এখন চাকরির অবস্থা যেমন সেই ক্ষেত্রে পড়াশোনা করে এখন অনেক ছেলে পেয়ে ছেলে মেয়েরাই বাইরের দেশে চাকরিতে চলে যাচ্ছে কারণ সেখানে ছাত্রছাত্রীর মূল্য তো অনেক বেশি দেয় তারপরে সেখান বাইরে গিয়ে এখন বর্তমানের যে অবস্থা চলছে এখন বাইরে গিয়ে কিন্তু পড়াশোনা অনেকেই চলে যাচ্ছে বাংলাদেশের যে করুন অবস্থা আমাদের বর্তমানে যে শেখ হাসিনা সে কিন্তু মোটেই সুবিধার না আমাদের জন্য আরকি আপনি হয় তো জানেন এটা বর্তমানে যে শেখ হাসিনা যে আমাদের মানে কোনো মূল্যায়ণ মূল্যায়ণই করে না আর কি নিজের উন্নয়নের জন্য খালি উন্নয়নের তাবিজস্কিল হাতে থাকেই তার তার উন্নয়ন এর জন্য কিন্তু সে ব্যাস্ত থাকে কিন্তু আমাদের উন্নয়ন এর জন্য কিন্তু সে কিন্তু হ্যাঁ বস্তু থা ব্যাস্ত থাকে না এই জন্য শেখ হাসিন এর কিন্তু আমাদের খুবই মানে একটা কি কি একটা পরিবেশে রাখছে সেটা একদম সেই জানে আর কি আমাদের যে অবস্থা এখন তার দিকও না তাকাই এবং কোনো দিকে না তাকাই এখন আমি আমি যদি হচ্ছে মন করেন চাকরি বাকরি ছাড়া আমি কোনো ইয়ে করবো এখন বর্তমানে অনেক কিন্তু কাজ আছে যে কৃষি কাজ এর কথা বললাম একটু আগেই এখন কৃষি কাজ আমাদের সাধারণত আমরা হচ্ছে পশু পাখিও কিন্তু পালন করতে পারি পশু পাখি পালন করেও কিন্তু একটা সুন্দর একটা উপার্জন করা যাই সাধারণতো বর্তমানে চাকরি যে করুন অবস্থা এখন কিন্তু চাকরি পাওয়াটা খুবই মুশকিল একটা ব্যাপার সাধারণত আমরা জানি এটা এই ক্ষেত্রে আমি যদি একটা গরু বা গোমহিষের খামার করি এ ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণতো এ ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক লাভ হয় গরু তাই কি খাবে অনেক দিনে যদি পাঁচশো টাকাও খাই একটা গরু কিন্তু দশটি থেকে পনেরো লিটার দুধ হয় এটা কিন্তু অনেক টাকা হয় এতে কিন্তু আমরা দুধ ও লাভ জনক হতে পারি লাভবান হতে পারি কিন্তু আবার প্রতি বছর বছর কিন্তু আবার গরু বাচ্চাও দেয় এটাও কিন্তু আমরা অনেক লাভবান হতে পারি এ জন্য আমরা চাকরি কোনো দরকার নাই এটাও মনে করি যে চাকরি ছাড়াও সব কিছুই সম্ভব বর্তমানে যে অবস্থা চাকরি না করাই মনে করো আমি মনে করি যে উত্তম টাও বেশি গুরুত্বপূর্ণ বিষয় উম চাকরি ছাড়া কিন্তু ছেলে মেয়েকে ওইভাবে পড়াশোনাও করা যাই না বর্তমানে আমি এর আগেও বললাম যে হচ্ছে দিন এনে দিন সে যারা হচ্ছে যে তার ছেলে মেয়েদের পড়াশোনা করে করাই কিন্তু তার কিন্তু ওই ভাবে পড়াশোনা কড়াইতে পারে না ঠিক ভাবে হয় যদি একশো percent পড়াশোনা করা নিয়ে ইচ্ছে থাকে তাও কিন্তু ওর মধ্যে হয় না ওর মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ percent লোকের পড়াশোনার ইচ্ছে অনেক আর্থিক দিক দিয়ে আরকি হয় একশো percent কিন্তু সম্ভব হয় না

বর্তমানে যে অবস্থা এ ক্ষেত্রে বাংলাদেশে আমি বললাম যে হচ্ছে চাকরি চাকরিটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার চাকরিটা হচ্ছে আমাদের সবারির দরকার আসলে কিন্তু এখন না পালে তো আর কিছু করার নাই তাই না আপনি কি মনে করেন এ ক্ষেত্রে হুম আমি সবই মনে করতেছি জি মনে করতেছি যে হ্যাঁ চাকরিটা অবশ্যই প্রয়জন আমাদের জন্য আপনি একটা মেয়েকে বিয়ে করতে গেলে ও সেখানে একটা মেয়ের বাবা সমেত আপনি কি সরকারি চাকরি করেন সরকারি চাকরি ছাড়া আপনাকে মেয়ে দেবে না বিয়ে দেবে না আরকি কিন্তু একটা মেয়ের বাবা বোঝেনা যে আমি কি চাকরি করতেছি আমি যে একটা বেসরকারি company তে চাকরি করতেছি সেটা সে বুঝতে পারতেছেনা সেটার কষ্ট তা বুঝতে পারতেছেনা আমি এরকম কষ্ট করতেছি আমার family কষ্ট করতেছে আমার মেয়েও কি এ রকম কষ্ট করবে কিন্তু সেতো বুঝেনা যে আর একটা ছেলে কিভাবে সংসারে চাকরি টা পাবে তার তো সেটা বোঝার দরকার আছে হুম অবশ্যই দরকার

কারন এখন company র চাকরি এমন হয়েগেছে যে সকালে বের হলাম আপনাকে রাতে বাসায় ঢুকতে হচ্ছে আপনি আপনার family কে সময় সেক্ষেত্রে আপনার সংসারে একটা অশান্তির সৃষ্টি হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটা চাকরি জন্য সেক্ষেত্রে এখন সবাই চায় যে সরকারি চাকরি যেন সরকারি চাকরিনেবো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে পনেরো থেকে বিষ লাখ টাকা ঘুস দিতে হবে আপনাকে আপনি একটা police এর চাকরি নিতে চান সেখানে তারা বলে যে আমাদের চাকরি নিতে গেলে টাকা পয়সা লাগে না কিন্তু একটা দালাল ধরে সেখানে অনেক এ চাকরি নিয়ে নিচ্ছে আপনি সব কিছু ঠিক আছে viva তেও ঠিক আছে রীতি মতো আপনি টাকা দিতে পারছেন না আপনাকে যে কোনো একটা ঘুষ দিয়ে বলছে যে আপনার এই সমস্যা আপনার চাকরি হবে না কিন্তু চাকরিটা টাকা দিয়ে অন্য জন নিয়ে নিচ্ছে এটা এতেও সে তারও জানে এবং আমরা ও জানি আমাদের দেশের সরকার এখন ration card করতেছে সরকার ও এ রকম অবশ্যই আছে কারন সরকার সেখান থেকে সে কারনে তারা কাজ করে আগেকার তার পর ও আমাদের এ রকম কিছু করার থাকে না আমাদের এখানে আগাজেতে হয় আপনি এ বিষয়ে কি বলতে চাচ্ছেন জি এখন আমরা আগে বললাম যে চাকরি চাকরি চাকরি আমরা চাকরি চাকরি করে যেন পাগল হয়েযাচ্ছি চাকরি ছাড়া কিন্তু আমরা কোনো কিছু চিন্তা করার কথাই ভাবছি না চাকরি একটা গুরুপ্তপূর্ণ জিনিস সেটা আসলে আমরা ভালো করেই জানি চাকরি ছাড়া আমাদের ছেলে মেয়েকে আমাদের কিন্তু যে দিন খেটে যারা দিন আনে তারা কিন্তু বাচাদের ওই ভাবে মানুষ করতে পারে না হ্যাঁ তো একটা ছেলে যদি একটা ছেলে সাধারণত নাইন টেন এ পড়ে তাদের কিন্তু ছয় থেকে সাত টা কিন্তু প্রাইভেট পড়ানো লাগে এটা কিন্তু তাদের কাছে কোনো ভাবে সম্ভব না তাই না এ ক্ষেত্রেও কিন্তু আমাদের যে চাকরি টা চাকরি টা অতি খুব গুরুত্বপূর্ণ এ ক্ষেত্রে চাকরিটা আমাদের লাগবেই